বড় বিল্ডিং আছে বিল্ডিংয়ের ভেতরে অনেক লোক আছে লোকজন আছে সামনে গাড়ি দাঁড় করানো আছে একজন লোক গাড়িতে বসে আছে আকাশ দেখা যাচ্ছে।

লোক দাঁড়িয়ে আছে একটা ঘর আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার গায়ে কালো জামা আছে পাখা আছে লাইট আছে-এ।

এখেনে সেলুন দোকান আছে সেলুন দোকানে অনেক জিনিসপত্র আছে একজন লোক চুল কাটছে অনেক লোক বসে আছে লাইট আছে।

অনেক লাইন লাগানো আছে। অনেক ওষুধ আছে। এখানে দোকান --